তবে নন্দন কানন গুলো ঘোরা হয়েছে পুরোটা ঘুরতে পারলে আরো ভালো হতো সময় short হয়ে গেল ঘোরা গেল না বেশি

হ্যাঁ যেমন সূর্য মন্দির যাওয়া হলো না কোনারকের সূর্য মন্দিরের এত কাহিনী শুনেছি যে জেতাতে যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল নিয়েই গেলো না যে পরের বরে গেলে আর bus এ যাবো না পরের বারে গেলে train এই যাবো আর নিজেদের পছন্দ মতো জায়গাগুলো যে জায়গাগুলো বাদ চলে গেছে সেই জায়গাগুলোতে বেশি করে ঘুরবো

আমার totally ঘোরা আছে কিন্তু হলেও ওই জিনিসগুলো বার বারই দেখতে ভালো লাগে আর নন্দনকানন তো একবারে পুরো করে শেষ করা যায় না কোন টা অনেকটা বড় জায়গা নিয়ে তো ওটা শেষ করা যায় না পুরোটা ঘুরে তবে এর পরের বার যখন যাব যে দিকটা দেখেছি তার অন্য দিক গুলো আগে দেখব তারপরে যদি সময় পাই পুরোটা cover করব করব তবে সময় পাবো বলে মনে হয় না তোমার মনে আছে নন্দনকানন যেদিন ঘুরতে নিয়ে গিয়েছিলে সেদিন আমার কি শরীর খারাপ তার জন্য দেখতেই পারিনি হ্যাঁ সে আমি জানিনা জ্বর হয়েছিল তো জ্বরের জন্য তো একদম পুরো গা গরম হয়ে ছিলো কিছু খেতেও পারছিলে না নন্দনকাননের কিছুই দেখা হয়নি আমার না সিংহ দেখতে পেয়েছি না হরিণ দেখতে পেয়েছি না কিছুই দেখতে পেয়েছি তবে ইচ্ছা আছে এবারে গেলে train এ যাবো আর এক টা দিন পুরোপুরি নন্দনকাননের জন্য বের করব সারা দিন ওখানেই নিয়ে ঘুরবো যা আছে সবগুলো হেঁটেহেঁটে ঘেঁটেঘেটে দেখবো আর এ পায়ে হেঁটে ঘোরার যে মজাটা ওই গাড়িতে করে ঘোরার মতো অতো মজা নেই তাই না বলো হ্যাঁ এটা ঠিক পায়ে হেঁটে ঘুরতে গেলে খুব কষ্টও হয় অনেকটা কিন্তু হলেও ভালো লাগে সেই হম পুরোপুরিটা ভালোভাবে উপভোগ করা যায় গাড়িতে গেলে ঐ গাড়ি নিয়ে ঘুরলে ঠিকই হয়তো বাপুরোটা ঘুরিয়ে দেয় কিন্তু পুরোটা দেখে মজা পাবে না একটু ক্ষণ করে time দেয় সেই time এর মধ্যে দেখতে হবে ওরা তাড়া দেবে মানে ওদের সময় অনুযায়ী আমাদের চলতে হয় নিজেদের মতন করে থাকা যায়না করা ঘোরা যায়না ওখানে পায়ে হেঁটে ঘুরলে বেশ ভালো হয় কিন্তু আবার পা শক্ত হতে হবে পায়ে হেঁটে ঘুরতে গেলে অবশ্যই একটু তো কষ্ট করতে হবেনা ভালো জিনিস গুলো দেখার জন্য তোমার মনে আছে দুটো বাঘ কেমন মারপিট করছিলো অপূর্ব দেখতে ছিল না সেটা

জঙ্গলে নিয়ে চলে গেছে তাই জন্য দেখতে পাইনি তবে চিড়িয়াখানার বাঘ গুলো কিন্তু খুব বড়ো ছিল আর একদম জঙ্গলের শেষের দিকে যে হাতিটা ছিল যেন মনে হচ্ছিল যে জঙ্গলের ছাড়া হাতি দেখছি হ্যাঁ ঐগুলো সত্যি দেখতে খুব ভালো লাগে এবং দেখবে কোথাও ঘুরতে গেলে মনটাও ভালো লাগে আর অনেক কিছু দেখাও যায় বা একটা সময়টাও ভালো কেটে যায় এই সবসময় বাড়িতে থাকা আর একবার ঘুরতে গেলে কিন্তু হয় হ্যাঁ ঘুরতে যেতে কার না ভালো লাগে তবে সময় পেলে অবশ্যই সদ্ব্যবহার করা হবে আর যেটা অবশ্যই আবার সবাই মিলে একসাথে যাওয়া হম পুরীতে তো একসাথে গেলে তো বেশি মজা হয় পুরীর প্যাড়া টা খাওয়ার কথা কিন্তু আমি কোনোদিন ভুলবো না ওতো সুন্দর সুন্দর প্যাড়ার scent টা আহঃ মুখে এখনো লাগে সেই scent টা আসে উফ

সত্যি আর নাম শুনে কিরকম পুরীর কাকাতুয়ার প্যাড়া বিখ্যাত তবে দেখলাম সত্যিই কাকাতুয়ার প্যাড়া বিখ্যাত তোমার মনে আছে bus এ সবার bag এ অন্তত দশ পনেরো কিলো করে প্যাড়া ছিল শুধু হ্যাঁ তার জন্য তো যাওয়ার সময় কত জায়গা খালি ছিলো bag রাখার সময় bag রাখাই যাচ্ছে না bag রাখা নিয়ে ঝামেলা যে কোথায় bag টা রাখবো সবাই এত বেশি প্যাড়া কিনে ফেলেছিলো যে bag টা নিয়ে সেই dicky তে রাখত এগুলো bus এর পিছনে অনেক bag নিয়ে রাখার জায়গা ছিল না ওগুলো খুব অসুবিধা হয় এমনি মাসে গেলে ওই সমস্যাটা হয় যে জায়গায় ছোট হয়ে যায় তো bag বেশি রাখা যায় না আবার আরেকটা জিনিস bus এ গেলে বেশি কিছু জিনিস বইতে হয় না ও নিয়ে শুধু bus এ তুলে দাও আবার সেই bus থেকে নামিয়ে নিয়ে বাড়ি চলে আসো আর hotel এ যাওয়ার সময় সেই বাড়ি থেকে বেরিয়ে জিনিসগুলো নিয়ে bus এ তুলে দিয়ে hotel এ গিয়ে আবার সেই bus থেকে নামিয়ে নিলে ওটা খুব সুবিধা হয় কিন্তু এমনিত train এ গেলে না bag ট্যাগ বয়ার যে কষ্ট ওটা অনেকটা কষ্ট হয়ে যায়

তবে bus যদি ভাল হয় তাহলে কিন্তু ঘুরে মজা আর আমাদের bus এর মতো bus হলে একটুও ঘুরে মজা হবে না উল্টে আরও শরীরের কষ্ট নিজেদের ক্লান্তি ঘোরার ইচ্ছাটাও থাকবে না তুমি বলো আমরা bus এর ভেতরে রয়েছি বৃষ্টি বাইরে হচ্ছে কিন্তু পুরোপরি আমরা ভিজে যাচ্ছি bag ভিজে গেছে আমরা ভিজে গেছি সবকিছুই bus তা একেবারেই যাচ্ছেতাই হ্যাঁ একদম ফালতু ছিল bus টা পুরো বৃষ্টির জল টোপে টোপে টোপে টোপে সারাক্ষণ পড়ছে আর bus এর পর্দা গুলো তে ওই জল লেগে না সারাক্ষন জল পড়ছে মানে বৃষ্টি হলেও গায়ে জল পড়ছে বৃষ্টি না হলেও গায়ে জল পড়ছে ওই টোপা জল সারাক্ষন পড়ছিলো ঐগুলো খুব একটু এটা একটু কষ্ট হয়েছিল তার জন্য পাশের লোকটাকে কম শুনতে হয়নি তাতো শুনতেই হবে ওইরকম একটা bus পড়বে বুঝে উঠতে পারিনি বাইরে থেকে দেখে কিছু মনেই হয়নি এর থেকে একেবারে খারাপ অবস্থা আর এমনি পুরীতে গিয়ে খাওয়া-দাওয়া টা কিন্তু বেশ ভালো হয়েছিল ভোজনটা আর খিদে হতো খুব কারণ ওই পুরীর ঢেউ খেয়ে এসে সমুদ্রের যা খিদে পেতো মনে হতো যা দেবে সব খেয়ে নেবো কিছু বুঝতে পারবো না খুব ভালো লাগতো আর ওখানে গেলে খিদেটাও বুঝে যায় সমুদ্রের বালি জায়গাতো খিদেটা যেন অত্যাধিক বাড়ে শুধু খাই খাই খাই খাই খাই খাই খাই খাই মনে হয় তোমার মনে আছে যখন মাছ ভাজা খাওয়া হয়েছিল সেই যে মাছের জ্যান্ত জ্যান্ত মাছ গুলো দেখেই মনে হচ্ছিলো এক্ষুনি কিনে খাই আর একটা করে plate একা না খেলে মন হ্যাঁ একটা করে plate একা খেলে তবে মাছ গুলো খুব বড়ো বড়ো এখন তো মাছ খাওয়ার পর পেট পুরো ভর্তি হয়ে যায় তো মানে তারপরে হয়তো ইচ্ছে করলেও শরীর আর নিতে পারতো না বেশি খাওয়ার এবং কি ভালো লাগতো বালি নোনা মাছটা না দারুন খেতে লাগতো আর প্রায়ত থেকে থেকে শুধু ঝড় উঠতো এবং মাছের দোকান বন্ধ হয়ে যেত আর ওখানে ফুচকা খাওয়াটা ওখানে ফুচকাটা একটু অন্য রকম কিন্তু হলেও ফুচকাটা ফুচকাই হয় না তা তো হয় ঠিক আছে বা ওই সমুদ্রের পাড়ে বসে গরম গরম চায়ের কাপ হাতে নিয়ে সমুদ্রের ঢেউ দেখা আর সাথে করে বৃষ্টি হম সেই গুলো তো অন্য রকম পুরো একদম আর ওখানে যে স্বর্গদ্বার আছে সেখানে পা রাখতে হয় পুরীতে গেলে ওই জায়গাটা কিন্তু দারুন জায়গা হয়তো ওখানে ঠিক ঠাক ভাবে body গুলো পোড়ানো হয় না বলে একটু অন্যরকম scent বা gas হয় gas হয় কিন্তু হলেও ওটা খুব দারুন জায়গাটা ওখানে দিনে আবার ফের ওই জায়গাটা ঘুরে আসতে হয় পুরীর পুণ্যস্থান হচ্ছে স্বর্গরাজ মানে যে শ্মশান শ্মশানটা ঐভাবে ওখানে নাকি একবার গেলে অন্তত ঘুরে আসতে হয়

ছিল একদম ওরই পাশে হ্যাঁ কিন্তু আমরা ঘুরে বেড়ে আসছিলাম বলে অনেকটা একদম পুরো সর্গদ্বারের পিছন side টাতে আমাদের hotel টা ছিল কিন্তু অনেকটা ঘুরে আসতে হচ্ছিলো তো তাই জন্যই time টা বেশি লাগছিলো আর মনে হচ্ছিলো যে আমরা সমুদ্র থেকে অনেকটা দূরে আছি এমন কিছু দূরে ছিলাম না খুবই কাছাকাছি ছিলাম

হম হ্যাঁ ওখানে মূর্তি গুলো বানানো আর ওখানে আম কাঁঠালের গাছ গুলো দেখে ছিলে তো ওটা originally নকল তুমি দেখলে প্রথম বার বুঝতে পারবে না তার কাছে গিয়ে দেখতে হবে আম গাছে কাঁঠাল ফল

জানিতো আম গাছে কাঁঠাল ফল আমিতো প্রথম ভাবছি এটা কোন scientist তৈরী করলো তারপর দেখলাম না এটা টেতো অন্যরকম ব্যাপার আছে তো দেখলে বোঝা যাবে ওটা প্রাকৃতিক ভাবে না ওটা কৃত্রিম ভাবে তৈরী করা হম এখন তো বিজ্ঞান অনেক উন্নত না আর ওখানে ওই মূর্তি গুলো করা ছিল খুব সুন্দর

হ্যাঁ আমরাতো আগের বারে গিয়ে আমি ওটাতে যাওয়া হয়নি এখনো পর্যন্ত এবারে গিয়ে দেখলাম খুব সুন্দর আর একটা ওই রাস্তার ধারে একটা শিব মন্দিরে গিয়েছিলাম শিব মন্দিরতাতো ওই যে উপর যে মূর্তিটা আহঃ আমরাতো এখনো চোখ বন্ধ করলে মূর্তি লাগানো মনে পড়ে আমার phone এ এখনো ছবিটা আছে দারুন একদম পথের গায়ে দারুন মন্দিরটাও যেরকম সুন্দর আর সাথে শিব মন্দিরটাও খুব সুন্দর অনেক বড়ো করে তৈরী করা হয়েছিল দেখতে দারুন লাগছিলো ওই মন্দিরটার ভিতরে যেই মূর্তি গুলো মূর্তি গুলো অসাধারণ দেখতে ছিল মানে সব মন্দিরের মূর্তি দেখেছি কিন্তু ওই মন্দিরের মূর্তি গুলো যেন অসাধারণ মানে তাকিয়ে থাকলে তাকিয়ে থাকতেই ইচ্ছে করবে

হ্যাঁ মূর্তি গুলো ওখানেও দারুন দারুন হয়তো place টা খুব একটা বড়ো ছিল না যার জন্য আমরা বেশি ঘোরা ফেরা করতে পারিনি অল্প জায়গায় উপরে কিন্তু হলেও খুব সোন্দর ছিল মূর্তি গুলো আর জায়গাটাও তো মানে ওখানে গেলে মোটামুটি তুমি নিরিবিলি যারা খুব ভালো ভাবে সময় কাটাতে পারবে সারাদিন ওখানে থাকলে তোমার মনে হবে না যে অনেকটা সময় পেরিয়ে এসেছি কিছু মনে হবে না তবে আমার ইচ্ছা আছে পরের বার যদি সুযোগ হয় পুরীতে যাওয়ার বাকি জায়গা গুলোতে কম ঘুরে বেশি দিন পুরীতেই থাকার মানে ওইযে সমুদ্রের পাড়ে বসে বালির ঝড় সমুদ্রের ঢেউ আর হাতে গরম চা উফ সেই জিনিসটা আগে করতে চাই না হ্যাঁ এর পরের বরে যিয়ে ওই জিনিসটাতে আগে যেতে হবে আর ওদের সত্যি খুব ভালো লাগার সকালে উঠে সূর্য উদয়টা আমরা ভেবেছি এবারে ভালোভাবে দেখতে পারিনি কারণ যেভাবে বৃষ্টি হচ্ছিলো

ওইযে দেখাটা আহঃ মানে একদম জীবনে ঐগুলো কি বলে ওটা মুখে বলে প্রকাশ করা যায় না মানে এতো সুন্দর লাগে জিনিসটাকে দেখতে যেমন দার্জিলিং এ গেলে দেখা যায় ঠিক তেমন কোনো সমুদ্রের পাড়ে গেলে ঐরকম সুন্দর ভাবে দেখা যায় তবে সূর্য উদয়টা দেখতে গেলে আমাদের বেশির ভাগ চেষ্টা করতে হবে গরমের সময় যেতে কারণ ওই time টা মেঘ টেঘ একটু কম হয় বৃষ্টি তৃষ্টি কম হয় ঐজন্য ওই time টায় গেলে বেশি ভালো হয় মানে দেখতে খুব পরিষ্কার ভাবে দেখা যায় মানে দেখলে মনে হবে যে হ্যাঁ দেখছি আর একদিন বর্ষার সময় গেলে মেঘ টেঘ থাকেতো নিম্নচাপের ব্যাপার থাকে শীতকালের কুয়াশার জন্য খুব একটা ভালোভাবে দেখা যায় না তার জন্য গরমের সময় যাওয়া আমার মনে হয় ভালো উহ গেলে মানে ওই জিনিসটা গেলে শুধু মাত্র খুব ভালো দেখা যায় কিন্তু গরমে আবার আর একটা ভালো সব বালি অত্যাধিক গরম হয় যেটা প্রয়োজন নেওয়া যায় না কিন্তু এক দিক ভালো হলে আর এক দিকতো খারাপ হবেই হ্যাঁ যেমন দেখতে পারিনি তো কি হয়েছে নিম্নচাপ বা weather খারাপের জন্য আমরা যে সমুদ্রের ঢেউটা দেখেছি ওটা অসাধারণ হয়তো ওই ঢেউটা অন্য কোথাও গেলে পাবো না বা অন্য সময় গেলে পাবো না আর এই ঢেউটা সারাদিন বসে দেখলেও ঐখানে মন পূষবেনা মানে এতো সুন্দর দৃশ্য আর কিছুই মনে হয়না ওটা ছাড়া আর কিছুই মনে হয়না কোথাও যাবো না কোথাও ঘুরবো না সারাক্ষন শুধু সমুদ্রের পড়েই বসে থাকবো হ্যাঁ হম মন্দির দর্শন উফ বিকেল time এ মন্দিরে গেলে ঐরকম যা এতো সুন্দর দেখলাম আমি তো মন্দির দর্শন করার জন্য দুই বার গিয়েছিলাম একবার গিয়ে দেখে এসে আবার ফের আমাদের যে পান্ডা ছিল তার সাথে আরও ঢুকে গেছি গিয়ে মন্দিরটা দর্শন করে ঠাকুর দর্শনটাও অসাধারণ লাগে কিন্তু খুব ভিড় হয় তো বেশিক্ষন একসথে দেখতে দেয়না ওই just যাওয়ার পথে শুধু দেখে চলে আসা আবার ফের ঘুরে গিয়ে ফের ঢুকতে পারো তখনই ঐভাবে দেখা যায় খুব একটা ভালোভাবে ইয়ে দাঁড়িয়ে সারাক্ষন ধরে মন্দির দর্শন করবে ঠাকুর দেখবে সেই ব্যবস্থাটা ওখানে নেই অনেকটা লোকজন যায় তো ঐভাবে অতগুলো লোকে ভিড় হয়ে যায় তাই জন্য কোনোরকম ব্যবস্থা করা নেই কিন্তু কিন্তু হলেও ঘুরে ঘুরে যাওয়ার মজাটাই আলাদা আর ভালো লাগে দেখতে খুবই সুন্দর লাগে মানে কি বলবো ঠাকুরের যে রূপটা আমরা সাধারণত ছবিতে দেখি সামনে থেকে দেখলে যে এতো সুন্দর লাগে আর পরিবেশটাতো অন্য রকম থাকে ওখানে দারুন দারুন লাগে মানে বলে বোঝানো যাবে না এতো সুন্দর পরিবেশ ওখানে হ্যাঁ আর ওইযে তো মানে মন্দিরের ভিতরে ঢুকলেই এ আজকে দেখতে গিয়ে যে কাহিনী গুলো আমরা শুনে শুনে আমরা বড়ো হয়েছি জগন্নাথদেবে জগন্নাথদেবের রথের মাসি বাড়ি সব গুলো যেন চোখের সামনে ভেসে ওঠে আর একটা পৌরাণিক কাহিনী রয়েছে যে যে এখানে এটা হয়েছিল ওখানে ওটা হয়েছিল মানে আছে পান্ডা গুলো তখন ঘোরাচ্ছিলো আমাদেরকে কাহিনী শোনাচ্ছিলো

স্নান করতেন এখানে এটা করতেন আর রান্না ঘর রান্না ঘরের কথা না বল্লেতো কিছুই বলা হয় না অসাধারণ হ্যাঁ রান্না ঘর তো ভালোই রান্না ঘরটা তো আসলে ওই হাঁড়ির উপর হাঁড়ি দেওয়া ছিল আর খোপ খোপ খোপ খোপ করে কাটা ছিল দেওয়ালের মাঝখানে সেগুলো দিয়ে এখন চোখ দিয়ে ওইভাবে দেখতে হবে আর ওই বলছিলো scent টা নিতে scent টা নিতে ওই ভাত তো এনে বাড়িতে রাখা হয় ভালোর জন্য অনেকে ওগুলো এনে রেখে দেয় আর ওই প্রসাদ অনেক এভাবে বিক্রিও হয় তবে আচ্ছা ঠিক আছে সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া হবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা এই পযন্তই থাক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

বন্ধু তুমি কি জানো বাংলাদেশ এ চিকিৎসা ব্যবস্থা আগের থেকে আরো বর্তমানে উন্নত হয়েছে? জি জি আমি শুনলাম অনেকটা update হয়েছে বাংলাদেশ এর চিকিৎসা ব্যবস্থা. হ্যাঁ যত দিন যাচ্ছে, নতুন নতুন প্রযুক্তি আসছে, তারপরে আরো doctor এর সংখা বাড়ছে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি

আহ যেখানে কিছুদিন আগে হাসপাতালে গিয়েছিলাম, hospital গিয়ে দেখি যে, নতুন নতুন প্রযুক্তি এসেছে, নতুন নতুন machine দেখলাম.

আগে বিদেশ, India, USA যাওয়া লাগত test করার জন্য, বর্তমানে সেই test গুলো কিন্তু বাংলাদেশেই হচ্ছে, সেক্ষেত্রে আমি দেখে খুশি হলাম । হা সেই চিকিত্সা গুলো এখন বাংলাদেশেই হচ্ছে তার পরে এখন যে hospital গুলো পঞ্চাশ সজ্ছিজা ছিল সেই hospital গুলো এখন দুইশ পঞ্চাশ সজ্জা করার ইয়ে নিয়েছে, বাখ্যা টেনেছে । জি জি আমি দেখলাম খবরে দেখলাম। হ্যাঁ বাংলাদেশে এখন পেসার পাসাপাসি কিন্তু nursing পেসার অনেক চাহিদা এটা কি জানেন? হ্যাঁ জি আমি সুনলাম সেক্ষেত্রে সেটিকে আমি সাধুবাদ জানায় যে nursing পেশায় অনেক ঢুকছে, আগে কিন্তু nurshing, nursing পেশা বলতে সবাই কেউ চাহিদা দেখাত না, কিন্তু বর্তমানে এটা নিয়ে কিন্তু পড়ালেখা হয়। হ্যাঁ আগে তো এইভাবে nurse সেরকম কোনো চাহিদা ছিলনা সরকারি nurse এর কিন্তু এখন বাংলাদেশ এর অনেক জায়গায় এই জিনিসটার

মানে বেশি payment করতে হয় সরকারি hospital এ সরকারি hospital লের মূল উদ্দেশ্য কিছু হয় না। বেসরকারি hospital লের প্রধান উদ্দেশ্যই হচ্ছে মুনাফা কামানো। তারা মুনাফা অর্জনের জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা নিয়ে এই কাজগুলো করে। জি জি আমি দেখলাম কিন্তু, বিদেশে বা বাইরে দেশে কিন্তু, এই কাজগুলো হয় না। সরকারি full and final । আরও কোনও hospital যেগুলো সরকার থেকে অনুমোদন দেন।

সেক্ষেত্রে doctor র দোষ কিন্তু দিলে চলে না। হ্যাঁ, দুই মানে ঐ সকাল দশটার থেকে, দুইটা পর্যন্তই এই সেবার পর্যাপ্ত পরিমাণ মানুষ কিন্তু পায় না এইভাবে আর কি । জি জি আমি সেটাও দেখলাম সে ক্ষেত্রে তাদেরকে কিন্তু বিকাল বেলায় আলাদা ভাবে বসতে হয় তাছাড়া কিন্তু উপায় নেই। হ্যাঁ, তারপরে যে সরকারি hospital লে যে ভর্তি হয় মানে চিকিৎসা নেই, এই চিকিৎসাগুলো কিন্তু অনেক উন্নতমানের তাদের বাইরে যাওয়া লাগে না, তারপরে তোমার ঐ যে খাট বা এসব কিছু bed যে বিল থাকে সেগুলো ভাড়া লাগে না। হুম জি জি আমি দেখেছি। বর্ষায় গরিব মানুষের জন্য এই জিনিসটা কিন্তু, অনেক বড় একটা পাওনা। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ওষুধ ওষুধ থেকে ওষুধ থেকে শুরু করে সব কিছু কিন্তু এই সরকারি hospital দেয় যদি supply থাকে, সে ক্ষেত্রে কিন্তু তাঁরা কিন্তু সরবরাহ করে, গরিব দুঃখী মানুষদের। হ্যাঁ, তবে কিছু কিছু ঔষধ থাকে, সেগুলো অবশ্যই বাইরে থেকে আনতে হয়।

তারপরে তোমার hospital ল তো মনে করো, রাতে কিন্তু তাঁরা hospital থেকে ওইভাবে দিতে পারে কিনা জানি না। তবে রাতের ওষুধগুলো বাইরে থেকে আনতে লাগে। জি জী জী সেটাই আমি দেখলাম আর আরেকটা বিষয় কি বাংলাদেশে কিন্তু ধীরে ধীরে doctor র সংখ্যা বাড়ছে।